কিছু সংখ্যক গাসপালা ও টোটো গাড়ি দূরে দেখা যাচ্ছে।

রাস্তায় কিছু আবর্জনা কাগজ পড়ে আছে।

কাঁসের তাকগুলো লোহার রড দিয়ে আটকে রাখা হয়েছে।

তৃতীয়জন যোদ্ধাও ঘোড়ায় বসে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রস্তুত হয়েছে।

ছবিতে একটি বিশাল আকৃতির লাল রঙের পোস্ট বক্স দেখা যাচ্ছে।

যা আপাতত বন্ধ অবস্থায় রয়েছে।

একজন ব্যক্তি কাসটে বাঁধাতে দাঁড়িয়ে আছে।